আহ ছোটোদেরকে সম্মান করি না ছোটোদেরকে তাছিল্য করি বা ছোটোদেরকে অবহেলা করি এটা ঠিক না আমাদের ধর্মে আমরা হছে যে ছোটোদেরকেও হচ্ছে যে সম্মান করবো ছোটরা ছোটদেরকেও যদি আমরা সম্মান করি ওরাও আমাদেরকে সম্মান করবে আমরা যদি ছোটোদেরকে অবহেলা করি ছোটোদেরকে সম্মান না করি, তাহলে ওরাও আমাদেরকে দেখে কিন্তু সম্মান দিবে না তারপরে হচ্ছে যে ছোট বড়ো তাদের সবাইকে সালাম দেওয়া সালাম আমরা সারাদিনে যদি আমরা বিশ বার কাউকে সালাম দি আমাদের ইসলাম ধর্মে, বিশবার সালাম দেওয়ার পরে আমাদের সেরা মিত্র মৃত্যু হয় আল্লাহ তালহা আমাদেরকে জান্নাতবাসী করেন এবং হচ্ছে যে সারাদিনে বিশবার সালাম দেওয়া কিন্তু এমন আহামরি কিছু না ভাইয়া.

বিশ টা লোকের সাথে অনায়াশে দেখা হয় বিশ টা লোকের সাথে অনায়াশে কথা হয় সালাম দিতে তো মুরুব্বি লোকদেরই দিতে হবে সালাম দিতে তো senior দেরকেই দিতে হবে এমন কিন্তু না সালাম ছোট বড়ো, উম ছোট বড়ো সবাইকে সালাম দেওয়া যায় যেমন বাসায় আপনি ঢুকলেন বাসায় ঢুকে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করলেন তাহলে আপনার বাসায়েও একটা হচ্ছে যে ইবাদত চালু হয়ে গেল, আপনার বাসায় যখন সালাম দিয়ে ঢুকবেন তখন হচ্ছে যে হম আপনার বাসার লোকজনও তখন আস্তে আস্তে আপনার থেকে শিক্ষা নেবে আমার husband বা আমার ছেলে বা আমার আব্বু, সালাম দেওয়াই বাসাই ঢুকতেসেন তা আমি আমার আব্বুর আগে আমি আপনার আব্বুকে সালাম দিব তখন আমার আব্বু আমাকে সালাম দেবে তখন আব্বুর আগেই আমি আব্বুকে সালাম দিব তখন আপনি যখন সালাম দিবেন দুই একদিন, running করবেন তারপরেই কিন্তু দেখা যাইতেসে যে আপনার স্ত্রী আপনার আম্মা বা আপনার বাচ্চা আপনাকে আপনার সালাম দেওয়ার আগেই আপনাকে সালাম দিবে তখন তার মধ্যে একটা শিক্ষা চলে আসবে তখন আপনার বাচ্চাকে নিয়ে আপনি রাস্তা দিয়া হাটবেন বেড়াবেন বিকালে খেলতে বেড়াবেন, আহ তাকে আনন্দ দেওয়ার জন্য park এ tark এ ঘুরতে যাবেন তখন যদি আপনি ছোট বড়ো যেই হোক তার সাথে যদি ভাল আচরন করেন এবং আহ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 uncle ভাইয়া যেই আছে সালাম দাও তখন কিন্তু আপনি যেভাবে সালাম দিয়েছিলেন ও কিন্তু বইলে দেওয়া লাগবেনা যে বাবু সালাম এইভাবে দিতে হয় ও দেখবেন এমনি বলবে আসলাম আলাইকুম তখন তার ও শিক্ষা টা চলে আসলো যাকে সালাম দিচ্ছে,

চলাফেরা করি তাহলে হচ্ছে যে আল্লাহ্‌ তালহা আমাদের প্রতি অসন্তুষ্ট হবেননা এবং আমাদের জাহান্নামে দেবেনও না তারপরে আরও আছে ধরেন যে বাচ্চা বড়োরা বড়োদেরকে যেমন বাচ্চা বড়ো হয়ে গেলে, যেমন হচ্ছে যে পর্দা করাইতে হয় মেয়ে সন্তানদেরকে ছেলেদেরকে নামাজ পড়াইতে হয় আহ কারন তারপরে যে পড়াশুনার ক্ষেত্রে তাদের হচ্ছে যে কেউ পড়াশুনা করে কেউ মাদ্রাসাই পড়ে যারা মাদ্রাসাই পড়ে তারা তো কোরান পড়া জানেই, আর যারা general যারা পড়াশুনা করে তাদেরকে অবশ্যই পড়াতে হবে কোরান পড়াতে হবে যারা কোরান পড়ে না তারা নামাজ ও ঠিক মতো বুঝবে না নামাজের মজা টা পাবে না নামাজের যে শান্তি টা আসে সে শান্তিটা পাবেনা বুঝছেন ভাইয়া.

আমাদের ধর্মে আসলে হচ্ছে যেয়ে twenty four hours মানে চব্বিশ ঘণ্টাই ইবাদত করা সম্ভব যদি আমরা

আহ ইসলামের মতো যেমন অনেকেই বলতে পারে অন্য ধর্মের মানুষরা বলতে পারে যে, আপনি যখন ঘুমাবেন তখন ঘুমানোর পরে আবার কিভাবে ইবাদত করবেন বা but কিন্তু ঘুমানোর যে নিয়ম আছে নিয়মকানুন আছে উজু করে ডান কাত হয়ে ঘুমানোর দুয়া পড়ে, আল্লহ আমাদের আহ দুয়া পড়ে যদি শুই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে পাঁচ ঘন্টা ছয় ঘণ্টা ঘুমাচ্ছি সে পাঁচ ঘন্টা ছয় ঘণ্টাও একটা নেকির মধ্যে চলে আসছে একটা সে নেকির পাল্লা চলে আসছে. আহ এটাও আসলে প্রতিটা পরতে পরতেই, অজু করে ঘুমাই তাহলে কিন্তু আমাদের তো ঘুমাই রাখছে মানে মৃত্যু আমাদের মৃত্যু গেছে ঘুম মানে

আর হচ্ছে যে চৌত্রিশ বার আল্লাহ্‌ ও একবার এবং আহ শেষে কালিমা পড়ে ঘুমাই তাহলে সারারাত্রি আমাদের জন্য সারারাত যতক্ষণ আমরা ঘুমাব যতক্ষণ আমরা না উঠব ততক্ষণ ফেরেস্তারা আমাদের জন্য আহ আমুলনামাই সোয়াব লিখতে লিখতে লিখতে লিখতে তারা, হ্যাঁ হচ্ছে যে অধৈর্জ্য হয়ে যাবে কিন্তু হচ্ছে যে লেখা থামাবে না তাদের একদম মানে লেখতে লেখতে তারা হাপসে যাবে তারা এত পরিমান আমুলনাম সোয়াব লিখবে, হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, আহ মানে যে পবিত্র গ্রন্থ আসলে আমরা কিন্তু দেখেন যে মুসলমান ঘরে জন্ম গ্রহন করছি এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি. এবং আমারা এত সুন্দর একটা গ্রন্থ পাইছি, আমি একটা প্রতিবেদন দেখছিলাম একটা অন্য ধর্মর নিয়ে হ্যাঁ, তো ওদের যে মুল উৎসব ছিল হচ্ছে আহ আমাদের যেমন দুইটা ইদ আসে বছরে, ওদের উৎসব আছে এরকম ওদের ধর্ম অনুযায়ী যে উৎসব টা হল যে একটা গরুকে ওরা হচ্ছে একটা বাঁশের খাঁচার ভেতরে বন্দি করে বন্দি করে সবাই হচ্ছে ফালা ফালা মানে যে,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

ওই গরুটাকে একটা সময় মেরে ফেলাই, মেরে ফেলানোর পরে, ওই গরুটাকে তাঁরা রান্না করে তারা খায় তো এই উৎসবের কারণ কি? উৎসবের কারণ হল ওদের কোন মানে পবিত্র গ্রন্থ নাই ধর্মের কোন গ্রন্থ নাই ওদের ধর্মের,

এইটা বুঝাল যে ওদের ওরা প্রাণের প্রতি কোন ভালোবাসা নেই, আমরাই ধরেন যে আমরা যে বসবাস করি আমাদের হচ্ছে যে পাড়া মহল্লা সেখানে কিন্তু বিড়াল কুকুর, কবুতর হাঁস মুরগি বাকি সবাই কিন্তু লালন পালন করি. আমরা কি তাদের সঙ্গে এরকম খারাপ আচরণ টা হইল এরকম ওদের যে খোদা সে হচ্ছে, পবিত্রগ্রন্থ কলা পাতায় করে লিখে গরুর পিঠে পাঠায়েছ এ পৃথিবীতে. তো ওই গরুর আসতে আসতে খিদা লাগছে তাই খেয়ে ফেলাইছে এজন্য গরুকে মারে তো এইটা আসলে খুব ধর্ম আসলে কেমন একটা বিষয়, এটাই যা, তো দেখেন ওটা যদি ওদের ধর্ম হইত ওটা যদি ওরে মানে ওটা যদি ওদের জ্ঞ্যানটুকু থাকত তাহলে কিন্তু ওই যে ওরা ওই গরুরে হচ্ছে যে ওই পাতাটা খেয়ে ফেলল আপনি বললেন হ্যাঁ তাহলে তো ওদের কথা অনুযায়ীই ওদের গরু ওদের হচ্ছে যে আহ সৃষ্টিকর্তা হয়ে গেল, তো সৃষ্টিকর্তাদের তো এইভাবে মারা যায় না, এটাই সম্পুর্নই ভুল আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা, কিভাবে সেই ইসলাম ধর্ম মুসলিম ইয়া তারপরে হিন্দু ধর্ম হোক, বা হচ্ছে যে খ্রীস্টান বৌদ্ধ বা ইত্যাদি যত ধর্মই আছে সে যেই ধর্মেই হোক, আমাদের আহ সৃষ্টি কর্তা হচ্ছে একজনই মহাল আল্লহ তালা.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

আমল না করি তারপরে হচ্ছে যে ইমান আমাদের দাওয়াত না করি, আহ তারপরে না করি তাহলে আমাদের আহ আমাদের ভাইরা বোনরা তারপরে এলাকার ছোট ভাইরা যারা আমাদের সঙ্গে চলা ফিরা করে তাঁরা কিভাবে শিখবে তাই না ভাইয়া?

আমাদের আসলে উচিত সবারই উচিত পাঁচ বক্ত নামাজ পড়া সবসময় আহ সঠিক ভাবে চলা এবং সবাইকে আসলে দাওয়াতের দিকে উদ্যত করা. উহ নামাজ, নামাজ হচ্ছে যে মুসলমানদের জন্য জান্নাতের একরকম চাবি কাঠি. নামাজ যদি আমরা না পড়ি, তাহলে জান্নাতের চাবিও আমরা পাব না. একটা ঘরে যখন তালা মারা থাকে সেই তালার চাবি না দিলে কিন্তু সেই তালা খোলে না অইরকমই আমরা মরার পরে,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 আল্লাহ তালা আল্লহ তালা জান্নাত তৈরি করেছেন, হচ্ছে এগারোটা জান্নাত তৈরি করেছেন দশটা, শয়তানের বলেছেন যে আমি হচ্ছে যে সব সময় মানুষকে জাহান্নমের দিকে টানব, আমি বলেছি যে তুমি, তুমি সর্বচ্চ চেষ্টা চালিয়ে যাও কিন্তু আমার আহ আমার হচ্ছে যে সৃষ্টি মানুষকে তুমি কক্ষনো জান্নাতের স্থান দেওয়াতে পারবে না. তুমি তাদেরকে দিয়ে কত গুণাহ করাবে তাঁরা যদি মন থেকে একবার ভোরে আমার কাছে মাফ চান তাদের সমস্ত গুণাহ মাফ করে দিব. তাদের জন্য আমি জান্নাত আহ তাদেরকে আমি তাদের জান্নাত হবে তাদের পরিকল্পনারও বাইরে তাদের ধরাছোঁয়ারও বাইরে তারা হচ্ছে যে মানে জান্নাতের মধ্যে তারা একদম বিলাসবহুল জীবনযাপন করবে. যেটা তারা কখনই পরিকল্পনা করতেই পারে নাই যে জানেনা যে তারা কি পাবে আর দুনিয়াই তারা কি পাচ্ছে. তাই না ভাই.

আল্লাহ্‌ তালহা আমদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তার ইবাদত বন্দেগির জন্য মানুষকে নামাজের জন্য দাওয়াত দেওয়ার জন্য আমরা যারা নামাজ পড়ি এই আহ আমরা নামাজ পড়বো আমরা রোজা করব আমরা নামাজের দাওয়াত দিব. আর ছোট ভাই বড়ো ভাই তাদের সবাইকে নামাজ পড়বো নামাজ পড়ানোর জন্য দাওয়াত করবো আল্লাহ্‌ তালহা আহ মানুষকে আমাদের হচ্ছে যে এই জীবনে আমাদের হচ্ছে যে, জিন্দেগির বয়স বেঁচে থাকার limit আছে যে limit এই বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর একশ বছর আমরা বাঁচবো কিন্তু জান্নাতে আমাদের কোনও limit থাকবে না আমরা এই আমাদের এই জীবনে আমরা হচ্ছে যে আমাদের বয়েস বাড়ছে,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 ওই বয়সে আমাদের কখনই যাবেনা, আমরা সারাজীবন ওই সময়েই থাকব ওই জান্নাত আমাদের মৃত্যু আমাদের মৃত্যু তখন হবে মৃত্যুর নামে কোনও শব্দই থাকবে না জান্নাতে আমাদের জন্য সময় মানুষ, মানুষের তখন মৃত্যু মৃত্যু মানুষ মৃত্যু মানে মানুষের আসবেই না এই মৃত্যুই হচ্ছে যে মানুষের শেষ মৃত্যু হবে তারপরে হচ্ছে যে মানুষ সারজিবন একদম অমর অমর হয়ে রবে আল্লাহ্‌ তালহার, যদি সে আল্লাহ্‌ তালহার ইবাদত পরিপূর্ণভাবে করতে পারে আল্লাহকে খুশি করাইতে পারে আল্লাহ্‌ তালহা কে রাজী করাইতে পারে আল্লাহ্‌ তালহাকে রাজি করাইতে জান্নাত লাভ করতে পারে তাহলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হম সেটাই, আচ্ছা ভাইয়া আপনার সাথে কথা বলে ভাল লাগলো

কথা বলে ভাল লাগলো আপনি নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন

Hello

এই বসে আছি । তুমি কি করছো বলো? আমি এই বসে আছি কেমন আছো?

হ্যা আমিও ভালো আছি । তার পরে বলো কি খবর? কেমন চলছে? এই চোলছে দিন খানা কোথাও ঘুরতে - টুরতে যাচ্চো? এতো মেলা টেলা গেলো হ্যা গেছিলাম last মিলন মেলা টাই গেছিলাম বাহঃ গিয়ে এশলে হ্যা, বেশ ভালো মেলা তা অনেক তা বড় ভাবে বসে অনেক কিছু বসে মানে totally তোমার ঘর সাজানো যা কিছু জিনিস, সব কিছু, মানে কি বলবো Sofa থেকে শুরু করে ঘরের যতটা আদর্শত্ব প্রয়োজন হয় সব কিছু ওখানে থাকে আর বিশাল বরো করে মেলাটা বসে মানে এই দিন এ হয় তো অনেক দিন ধোরে যার জন্নে দেখতে ও ভালো লাগে আর অনেক তা বোরো Campusing মেলা তা যার জন্য অনেক টা ভালো ও লাগে আর এমন কোনো জিনিস নেই যে তুমি পাবে না পুরো আর কি বলবো যা চাইবে সব কিছু ওখান টা তে পাবে অনেক বড়ো বড়ো নামি দামি দোকানদাররাও ওখানে দোকান দেয় মেলা টা তে বাইসন আর খুব ভিড় হয় মানে কি বলবো প্রতিদিন কিছু না হলেও দু থেকে তিন হাজার লোক যায় মেলার নাম টা দেখো মিলন মেলা মানে সবার সমাগম এটা ভালো জায়গা এক সাথে ঘুরতে যাওয়ার জন্য খুব ই ভালো হ্যা এই মেলা মানে একটা মিলনের বেপার তার হইতেই তো নাম হয়েছে মিলন মেলা তাইলে আরো বেশি মিলন হবে মেলা থেকে কি কি কিনলে বলো? এই মেলাতে কিছু কিনিনি শুধু দেখতে গেছিলাম আর খেতে গেছিলাম মেলাতে । তবে ওই মেলা টা না সব কিছু জিনিসের দামটা বেশি নেই মানে খাবার থেকে শুরু করে যেকোনো জিনিস অনেকটা বেশি দাম নেয় কিন্তু হলেও মেলা টা তে খুব ভিড় হয় আর লোক সবাই যায় এমনকি মেলা টাতে ticket কেটে পর্যন্ত ঢুকতে হয় দশ টাকা করে ticket কিন্তু তার সত্ত্বেও মেলাটাতে ভিড় হয় । অবশ্যে অনেকটা জিনিস বসে তো অনেক কিছু চড়ার জিনিসও থাকে ভালো ভালো জিনিস থাকে এবছর বাচ্ছা দেড় একটা সুন্দর একটা খেলনা type এর বসেছিল মানে চড়ার জিনিস খুব সুন্দর লাগছিল দেখতে এখন আচারের দোকান পর্যন্ত বসে, কত রকমের আচার পাওয়া যায় । হ্যা, আমিও দেখেছি । ওখানে সব রকমের আচার পাওয়া যায় আর ওই আচারের taste অন্য রকম অনেক সময় আমাদের এখানে আচার বিক্রি হয় কিন্তু ওই taste এর আচার টা পাওয়া যাই না । মেলাতে গিয়ে আচার কিনার বেপারটাই আলাদা হ্যা কিনো বা না কিনো গিয়ে তো taste করলেই মজা পাওয়া যায় । খাও কিনতেই হবে অমন কোনো তো কথা থাকে না । কিন্তু খেয়ে তো দেখা যায় ভালো ভালো হয় আচার গুলো, তবে আমি খুব একটা খেতে যাই না ঝাল আচার থাকে তো অরজন্য ধারের কাছে যায় না কুলের আচার খেতে পারো, মিষ্টি মিষ্টি আচার খেতে পারো হুমঃ তা খাওয়া যায় আর মেলা তা mainly শীতকালে হয় তো ওই জন্য বেশ ভালো ও লাগে ঠান্ডার সময় গিয়ে মেলা তে ঘুরার মজা টাই আলাদা আমি এই নিয়ে দুবার গেলাম মেলাটাতে দুবছর গত বছর গেছিলাম আর এই বছর গেলাম well ভালো লাগলো দুবারই গিয়ে ওখানে ফুচকা গুলো পর্যন্ত দাম বেশি নেই মানে সবচে কম বেশি ফুচকাও দেয় না

হ্যা ঐজন্যই তো দাম এত বেশি নেই যে মানে উম উম শুধু দেখা ছাড়া খেতে আর পারবো না মানে ওই দেখা পর্যন্তই শেষ যা কিছু খেতে যাবো pocket এ হাত পুড়ে যাবে অনেকটা বেশি budget তবে গিয়ে আনন্দ পাওয়া যায় মানে যেই জিনিস গুলো থাকে না, না খেতে পারলেও দেখার জিনিস খুব সুন্দর থাকে । অনেকটা ভালো লাগে দেখতে । আমিও মেলা তে গিয়েছিলাম মেলা থেকে একটা Bag কিনেছি আরো অনেক কিছু কিনেছি, একটা দুল কিনেছি, অনেক খাবার কিনেছি, আচার কিনেছি ওই দোকান গুলো তে গেছো মেলাতে ঐযে Sofa, TV সব রকমের দোকান বসে

খুব সুন্দর দেখতেও ভালো লাগে আর এ ছাড়া আর মানে এর দোকান থেকে শুরু করে এমন কি Blazzer পর্যন্ত sherwani পর্যন্ত বিক্রি হয় বলছি যত বড়ো বোরো মোটা মতি দোকানদার রা আছে এলাকায় সবাই ওখানে গিয়ে কম বেশি দোকান দেয় আর বাইরে থেকে তো এসেই কিন্তু এলাকারও সব দোকানদাররা ওখানে গিয়ে দোকান দেয় Sale তাও ভালো হয় ওদের ঐজন্যই তো মেলাতে অতটা সবকিছু নিয়ম কানুন থাকে যে ticket কেটে ঢুকতে হবে সব জিনিস এর দাম বেশি আসলে ওরা ভাড়া দিয়ে বসে তো অনেকটা বেশিও ভাড়া নেয় সেইজন্যই দামতা অনেক বেশি পরে ওখানে সব কিছু জিনিস এর But মেলাতে গিয়ে অনেক পুরোনো বন্ধু বান্ধবী অনেকএর সাথেই দেখা হয়ে গেছিলো বেশ ভালো লাগলো আসলে সবসময় তো সবারসাথে দেখা হয়ে ওঠে না মেলাতে গিয়ে সবার সাথে দেখা হলে খুবই ভালো লাগে

হ্যা মেলাতে গেলে কারো না কারো সাথে ঠিক দেখা হয়ে যাবে মেলা জিনিসতা এমন তাও মিলন মেলা । মানে অনেকএর সাথেএ মিলন হয়ে যায় হ্যা তা তো হয় । মেলার জিলাবি খেয়েছো? মেলার জিলাবি কিন্তু সবথেকে বেশি বিখ্যাতো মেলাতে গেলেতো জিলাবি টা আগে খেতে হয় কারণ আমি মিষ্টি ভালোবাসি নাখেলেও হাতে করে নিয়ে আসি খুব ভালো লাগে তবে ঐযে সব জিনিসএর দাম বেশি তো ঐজন্ন বেশি বেশি করে খেতে পারিনা অল্প অল্প খেতে হয় আর একটা দোকান ছিলো সব কিছু শুধু Picture এর ছবি মানে ঠাকুরের ছবি থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর ছবি ছিলো আর দেখতে লাগছিলো দারুন মানে কি তোমার মনে হবে দোকানটার সামনে গিয়ে দাড়িয়ে সারাক্ষন ঐখানে দাড়িয়ে থাকি মানে আস্তে ইচ্ছা করবেন এতো সুন্দর সুন্দর Design এর ছবি গুলো ছিলো যেই Artist গুলো নেট এ ছিলো না সত্যি মনে হয় তাদের

হ্যা ছবি গুলি অনেক সুন্দর ছিলো আমিও দোকান তাতে অনেক্ষন দাড়িয়ে অনেক কিছু দেখেছি আমি একটা Picture কিনেও নিয়ে এসেছি রাধা কৃষ্ণের কিন্তু বড়ো বড়ো Picture গুলো না সত্যি ভীষণ ভালো ছিল আর অনেক

হ্যা তুলনামূলক ভাবে দামতাও কম ছিলো দোকান তাতে । আর এমনি এবারএর মেলাতে গায়েনা Mickey Mouse ইচ্ছা করছিলো কিন্তু এখন তো আবার পারবোনা

বা ইকটু খাওয়াদাওয়া ঘোরা সব দিগ্ থেকে মনতা খুব ভালো হয় এক দিনের জন্য বেশ মনটা খুব খুশি হয়ে যায় বাইরে ঘুরতে জেলা অনেকতা সময় লেগে যাই সময় কম কিন্তু হলেও মন টা খুব Free হয়ে যাই আরো যদি সেটা হয় খুব ভালো বড়ো মেলা তাহলে তো আর কোনো কথা নেই হ্যা ওইযে বরো বরো mickey mouse গুলো বসে ওগুলো দেখলেই জেনো নিজেদের ছোট বেলার কথা মনে পরে আমাদের বেলায় তো এগুলো ছিল না। আমাদের বেলাতে ছিল ওই যে গাড়ী, হাস

হুম ঐগুলোইতো দেখার জন্যই যায় আর এ ছাড়াও মানে অনেক লোক জনের এত সমাগম হয় দেখতেও ভালো লাগে আর খাবার দাওয়ারও তো থাকেই মেলাতে mainly তো খাবার দাবার আর দেখার কিনার থেকে দেখতে বেশি ভালো লাগে এইকারণে কারণ সাজানোর জিনিস গুলো খুব সুন্দর লাগে দেখতে তাই জন্যতো মেলাতে বেশি যাওয়া জিনিস কিনারচে দেখার জন্য তোমার মেলার খাবারের মধ্যে সবথেকে কোনটা ভালো লাগে আমারতো কাঠবাদাম খুবই ভালো লাগে কারণ ওটা একমাত্র মেলাতেই বেশি পাওয়া যায় এমনি সময়তো দোকানএ অতটা পাওয়া যায়না জারজন্য মেলাতে গেলেই কাঠবাদাম কিনতেই হবে । তোমার কি ভালো লাগে বলো? আমারতো মেলাতে সবেই ভালো লাগে কিন্তু সবচে বেশি ভালো লাগে জিলাপি ওই জিলাপি তার মজাটাই আলাদা আর মিষ্টি এমনি আমি খুব ভালো বাসি কিন্তু মেলার জিলাপিতা সবচে বেশি ভালো লাগে জিলেবী কিনেছো? হ্যা অনেকটা করেই কিনি যখনেই কিনি এক kg মতোন কিনে তো আনবই বাহ ভালো । ভালো কিনেছিলে তো জিলেবী টা? বেশ ভালো লেগেছিলো । নরোম নরোম বেশ সুন্দর জিলেবী টা । তাহোলে আরএকবার জবাহবে সবাইমিলে একসাথে বল্লে না হুম next time তো জবাহবে এবছর season টা পড়লে আবার ফির জাবাহবে ওটাতো ঠান্ডার সময় হয় এই ঠান্ডা আসলে তারপরে এখনো সময় আছে জাবাহবে December এর দিগে তারপরে বলো আরকিকি খেলে মেলাতে দাম হবা সত্ত্বেও? দাম হবা সত্ত্বেও মেলাতে গিয়ে আমি Biryani খেয়েছি আর roll খেয়েছি আর ফুচকা খেয়েছি আর সেইভাবে কিচু খাইনি জ্বল টা খেয়েছি কারণ জল নাখেলে তো ঐগুলো খাবা যাবেনা মেলাতে গিয়ে জ্বল তাও খেয়েছি মেলার পাপড়ি চ্যাটতা কিন্তু বেশ ভালোই বানায় এমনি দাম বেশি নেয় নিক কিন্তু মেলার সময় ঐযে সবাই মিলে দাঁড়িয়ে মানে একসাথে খাবার ওই মজাটা অসাধারণ লাগে দেখেছো বড়ো বোরো নাগরদোলনা গুলো কতোটা Height এ ছিলো ভয় লাগে হ্যা ঐগুলোতো Current এর হয় অনেকটা বড়ো বড়ো হয় ঐজন্য আবার দেখতেও ভালো লাগে কিন্তু আমি উঠিনা আমার খুব ভয়লাগে আমি আবার না তবে বামবি চাটা খুব ভালো ছিলো মেলাতে এইবছরে আর দাম তাও বেশি নেয়নি কিন্তু খেতে লেগেছিলো খুব ভালো আমরা ওই এর দোকানের সামনেই যে নাগরদোলনা টা বসেছিল না current এর ওখানতাতে দাঁড়িয়ে ছিলাম যখোন তখোন দেখলাম উপর থেকে একটা মানে নাগরদোলনা যে যেইগুলো তে লোক বশে চড়ে সেখান থেকে দেখলাম একটা মানুষ slip কেটে পড়ে গেছে ওটা একটা বড়ো দূরঘটনা হোতে পাড়ে

যে নাগোরদোলনা থেকে পরে গেছে আর ওটা আমাদের মিলন মেলাতেই ছিলো আমি ও দেখছিলাম কি অবস্থা মেলা তে গিয়ে আনন্দ কোরতে গিয়ে এমন একতা ঘটোৎনা সত্যি তাই আনন্দ করতে গিয়ে নিরানন্দ হয়েছে হ্যা সেটাই আর কি হবে অনেকের অনেক কিছু সমস্যা হয়

হতেই পাড়ে যার যেটা ছিলো সেটা তো অবশ্যৈ হবে তবে মেলা গুলো বেশ ভালো হয় মানে এইরকম মেলা মোতা মতি বছরে দু বার তিন বার হোলে না খুব ভালো হয় কিন্তু বড়ো বড়ো মেলা তো এখন আর হয়না সেইভাবে যায়গা ছোটো হয়ে যাচ্ছে যার জন্য আর হচ্ছেনা তোমার মনে আছে মিলন মেলার পশে circus বস্তু

এখন সেই রাসের মেলা কতো ছোটো হয়ে গেছে, circus ও কেমন ভাবে হয় না আর সেমন ভিড়ও হয়না মিলন মেলাতে যেই ভিড় টা দেখা যায় এখন আর দোলের মেলা তে রাসের মেলা তো হ্যা রাসের ও ঠিক আছে কথা বোলতে গিয়ে অনেক সময় বোলে যায় । রাসের মেলা তে এখন অটো টা ভিড় হয়না কারণ হচ্ছে মানে হয়তো সেই ভাবে committee আর চালিয়ে নিতে মানে যানি না আমি কোন সমস্যার কারণে কিন্তু এখন আর বড়ো বড়ো circus তো দেখা যায় না আগে তখন কি বড়ো বড়ো circus বস্তু এক মাস ধোরে আমি তো দুবার তিনবার গিয়েছিলাম circus দেখতে গিয়ে কতো বার দেখেছি বেশ ভালো লাগতো আগে অনেক কিছু আস্ত আর এখন তো সরাসরি অতোটা বড়ো আর আশে না আর বেশি কিছু new ও আসেনা এখন circus ছোটো হয়ে গেছে আর এখন লোকও কিন্তু খুব একটা দেখতে যায় না ভালো হয়না তো বেকার বেকার গিয়ে ticket কেটে মানে দেখে আনন্দ পায় না ঐজন্য আর কেও যায়না ভিড় করে না তবে ওই রাসের মেলা তে না ওখানে অনেক রকমের ফুলের চারা বস্তু ফুল গাছের অনেক ভালো ভালো ওইসময় অনেকেও কিনেও অন্ত আমি দুই এক বার এনেছি বেশ ভালো ভালো ফুল গাছের ছাড়া ঐখানে বস্তু হ্যা ঐখানে ফুল গাছের ছাড়া গুলো বিশনই ভালো আর ফুল গুলো ফুটে থাকে ঐযে দেখতে যা লাগে না বিশন ভালো লাগে আর circus এর কথা বোলছো যখন বাগ নিয়ে আস্ত আরো হাতি কি কতো কিছু নিয়ে আস্ত মনে আছে এক বছর বাঘের যুদ্ধ কে দেখাচ্ছিলো মার্ পিট্ হয়েছিলো

ওই জন্যই এখন মিলন মেলাতে ভিড় টা বেশি হয় রাসের মেলা থেকে

ভালো লাগে আরকি maximum লোক জন ঐজন্যৈ ওখানে ভিড় টা বেশি হয় সবাই যেতে চায় মেলাতে মিলন মেলাতে একদম ঢুকে দানদিগের যে বড়ো বড়ো দোকান গুলো দেখেছো ওই দোকানগুলো তে কতো রকম ঘর সাজানোর জিনিস পাওয়া যায়

এমনি normal দোকানে গেলে যেইরকম সব সময় লোকজন বেশি থাকে কর্মচারী থাকে মালিক থাকে সেইরকমী মেলাতেও ওরকম কর্মচারী মালিক সবাই মিলিয়ে বেশ অনেক জোন একসাথে ছিলো সব থাকে আরকি মানে লোকজনের ভালো পরিচয় বাড়ে ঐজন্য । বড়ো বড়ো দোকান তো একজনের পক্ষে সম্ভব হয়না ঐজন্যই অনেকেই একসাথে থাকে যাতে মানুষ ভালো পরিষেবা হয়

হ্যা আর ওদের জন্নই প্রশাসনএর Protection ও অনেকটাই থাকে যার জন্য আরো ওরা ভালো ভাবে চালিয়ে নিয়ে যেতে পারে Bike Parking কোরতে গিয়ে আমার পাঁচ minute সময় লেগে গেছিলো ওই মেলাতে । এতো লম্ভা line পড়েছে Bike Parking এর কতক্ষন ধোরে ঘুড়ে ঘুড়ে ঘুড়ে ঘুড়ে তার পড়ে Bike Parking কোরতে পেরেছি আমি তো একটা একটা দোকানএর সামনে গিয়ে অন্তত দশ minute কোরে দাঁড়িয়ে থাকতাম, মানে জিনিস গুলো এতো ভালো লাগতো দেখতে কেনার থেকে দেখতে বেশি ভালো লাগতো আরো তো ওই ঘর সাজানোর জিনিসের দোকান গুলো But Teddy Bear এর দোকান গুলো যখন দেখতে পেতাম সেখান থেকে আসতেই ইচ্ছে করতো না হ্যা ওগুলো তো বেশি ভালো লাগে দেখতে, আরো তো বাচ্চারা গেলে যা করে দোকান গুলোর সামনে গিয়ে বিশন মজা করে সব থেকে ভালো লাগে মেলাতে গিয়ে ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা cold drinks খাবা হ্যা আর গলা টা ধোরে যাক তার পড়ে কোরতে হবে, ঠান্ডায় আর কথা বলা যাবে না খুব কষ্ট হবে আমি ঠান্ডাতে একদম Ice-Cream ও খাই না আমার সাথে যে যাবে তাকেও খাওয়াবো ঠান্ডার সময় মেলাতে গিয়ে সবাই মিলে ঠান্ডা খাবার মজাতাই আলাদা একদিন খেয়ে দেখো কেমন লাগে না না আমার কোনো দরকার নেই তুমি খেয়ে দেখো তার পর বুজতে পারবে কতটা খারাপ লাগে মেলাতে আবার যাবেন? হ্যা মেলাতেতো যাবার ইচ্ছা আছে কারণ ওই মেলাতে যতোবার যায়না কেনো ভালোএ লাগবে বোরো মেলাতো বেশ মজা

হ্যা দোলের মেলাটাও অনেক ভালো মেলা হয় বাড়ির কাছের মেলা ওটাও বেশ ভালো হয় এমনি বাড়ির কাছে তো একটা যেটা হয় না যে পাড়ার মেলা পাড়ার অনুষ্টান মানে সব কিছু একটা সবার থেকে অন্যরকম

তবে অন্য অন্য মেলার থেকে দোলের মেলাতে আবার একটা আকর্ষণীয় জিনিস থাকে যেটা হচ্ছে দোলবাড়ি হ্যা ওই দোল দেওয়া বা আবির রং খেলে যাবার পরে গিয়ে রাধা কৃষ্ণর দোল দেয়া পায়ে আবির দেয়া এই জিনিসটা আবার কোনো মেলাতে পাওয়া যায় না একমাত্র দোলের মেলা ছাড়া ঐজন্য এটাতে একটা অন্য রকমের আনন্দ থাকে মজাও থাকে আর ছোটবেলার থেকে একটা ভালোবাসাও জড়িয়ে আছে এইমেলার প্রতি যার জন্যই মেলাটার টান টা একটা অন্যরকম আর কিন্তু অন্নান মেলাতেও টান থাকে কিন্তু এইমেলাতার টান টা সবচে বেশি কারণ একদম পারার মেলাতো বাড়ির পাশের মেলা ঐজন্য বেশি ভালো লাগে এই মেলাটাতে আগে দোলের মেলাতে যেমন ভিড় হতো এখন কিন্তু দোলের মেলাতে তেমন একটা ভিড় দেখা যায় না এখন বরঞ্চ মিলন মেলাতে বেশি ভিড় হয় দোলের মেলা থেকে হ্যা এখন বাড়ির কাছের মেলা ঠিক দোলের মেলাটা বেশি ভালো হচ্ছে কারণ মেলাটা অনেকটা এখোনো পর্যন্ত বোরো জায়গা নিয়ে হয় আরো একটা বোরো কোরে মেলা বশে অনেক দিন ধোরে হয় সেই তুলনায় তো এই মেলাটা অতদিন হয় না না দোলের মেলা ঐজন্য আগের মতোন আর ভিড়ও হয়না আর লোক জনও বেশি যায়না সেইভাবে আর বেশিরভাগ এই সময় টা বেশিরভাগ মাধ্যমিক স্টুডেন্ট দেড় পরীক্ষা থাকে যার জন্য ওরাও যেটা পারেনা খুব একটা সেই ভাবে কিন্তু মোতা মতি ভিড় হয় আগের তুলনায় কম হলেও মোতা মতি ভিড় হয়